একটি মাঠের মধ্যে জমি ওখানে গঙ্গারামপুর সাহিত্য সমিতি দেখা যাচ্ছে। বাড়ি দেখা যাচ্ছে। এখানে একটি সিঁড়ি সিঁড়িও আছে দেখা যাচ্ছে। জানলা রয়েছে এখানে। সামনে কেউ নেই । দাঁড়িয়ে রয়েছে আর পুকু--

একটি শোপিস -এ রাখা হয়েছে ছোট একটা হাতি পুরনো বাড়ি যেখানে অনেক কটা রুম রয়েছে উঠান ও রয়েছে। জানলা দেখা যাচ্ছে। একটা ওপরে গম্বুজের মত একটা চিহ্ন রয়েছে গোল কালার -এর।

একটি পার্ক রয়েছে একটি দোনলা রয়েছে দোনলার ওখানে একটি বাচ্চা সে--

একটি পুরনো বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটি পিঙ্ক কালার -এর। আশেপাশে জঙ্গল দেখা যাচ্ছে। গাছপালা জঙ্গলের মধ্যে রয়েছে খুব --

অন্ডালে একটি চার্চ আছে এখানে বিয়ে হচ্ছে লোকজন হ্যা ও দাঁড়িয়ে রয়েছে সেলিব্রেশন পালন করছে এখানে স্টার জন স্টার দিয়ে অনেক কিছু আহ সে ঘর সাজানো আছে। সামনে ঘড়ি দেখা যাচ্ছে । যার বিয়ে সে নিচু হয়ে রয়ে--

এখানে অনেকের ঝর্ণা রয়েছে। একটি মল -এর বাইরে অনেক কিছু অনেক বাইক স্কুটি দাঁড়িয়ে রয়েছে ঝর্ণার জল গুলো। আহ পাশে ছোট ছোট গাছ রাখা হয়েছে টবের মধ্যে।

অনেক লোক বাচ্চারা খেলা করছে এই দোনলার মধ্যে উঠে উঠে ।